এই বাক্স -টির মধ্যে ছজন রাজস্থানী--

যারা কেউ ঢোল বাজাচ্ছে বাঁশি বাজাচ্ছে ।

আবার কিছু চেয়ার খালি পড়ে আছে। অফিস -টা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।

বিস্কুট চকোলেটস এসব দেখা যাচ্ছে-এ।

একটি হোটেল এবং দ্বিতীয়টি একটি চায়ের দোকান।

প্রচুর ধরণের জিনিস রয়েছে বাইরে চিপস কুড়কুড়ে ।

একজন লোক এবং একজন মহিলা একটি বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে।

যে হোটেল -এ লন -এ একটি বৃহৎ সুইমিং পুল আছে।

সুইমিং পুল -এর চারপাশটি--

বড় বড় গাছ দিয়ে আবৃ-ত।

এবং সুইমিং পুল এর মধ্যে খানে।

এবং একটি বৃহৎ প্রাচীর রয়েছে।

সুন্দর সুন্দর জামা কাপড় পরানো।

ক্যারিয়ার পাওয়ার ও এস.এস. সি. লেখা রয়েছে।

বিভিন্ন ধরণের সাজানো গাছও রয়েছে-এ।

এখানে একটি কক্ষ দেখা যাচ্ছে কক্ষটিতে একটি দরজা রয়েছে।

এটি দেখে বোঝা যাচ্ছে এটি একটি লজ । লজ -এর নাম দীঘা লজ ।

প্রচুর লোকজন রয়েছে এখানে কোন বিয়ে বাড়ির অনুষ্ঠান হচ্ছে-এ।

দোকানটির নাম ফ্লাওয়ার হাউ--

মিদনাপুর পশ্চিম মিদনাপুর মোবাইল নাম্বার নাইন ফাইভ ফোর সেভেন ওয়ান সিক্স ফাইভ থ্রি সি --

দেওয়ালটি দুটো ভাগে ভাগ রয়েছে।

বহু বড় বড় আবাসন দেখা যাচ্ছে মাঠে-এ।

হোটেলটি বেশ সুন্দর খুব ভালোভাবে সজ্জিত।

একটি লোক এখানে বসে আছে সম্ভবত সে খাবার অর্ডার করেছে এবং এখানে অনেক রকমের জিনিস দিয়ে সজ্জিত।

বৌদেরকে দেখা যাচ্ছে যারা মাথায় ঢাকা নিয়ে এবং হাতে কুলো নিয়ে দাঁড়িয়ে আছে।

বিল্ডিং -টিতে বিশেষ কিছু নেই।

এখানে একটি রাস্তা দেখা যাচ্ছে রাস্তার একপাশে একটি পুকুর রয়েছে।

পুকুরের পাশে অনেক বড় বড় গাছ রয়েছে এবং--

বিভিন্ন মশলাপাতি এবং জলের বোতল রয়েছে।